অনেকগুলো খেলনার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো লাল রঙ্গের চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক বড় একটা আসমান দেখতে পাওয়া যাইচ্ছ--

যেখানে অনেকগুলো গাড়ির সবী দেখতে পাওয়া যাচ্ছে।

একটা কাপ শীল দেখতে পাওয়া যাচ্ছে আরো বিভিন্ন প্রকারের জিনিস দেখতে পাওয়া--

একটা সাইন বোর্ড দেখা যাচ্ছে অনেকগুলো তারের জালি দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা খুলা জায়গা দেখতে পাওয়া যাচ্চে।

এই সোবিটিতে দ্যাখতে পাওয়া যাচচে যে এখানে রাস্তার মইদ্যে অনেকগুলো মানুষ দেখতে পাওয়া যাচচে।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা সার্ভিসিং দেখতে পাওয়া যাচ্ছে।